এখানে একটি হসপিটাল -এর বাইরের দিক দেখা যাচ্ছে যেখানে মেন গেট রয়েছে মেন গেটের -এর বাইরে সবুজ ঘাস।

এটি একটি বড় হল দেখতে পাচ্ছি ব্যাঙ্কুয়েট হল যেখানে প্রচুর চেয়ার সাজানো আছে সুন্দর ভাবে কাপড় দিয়ে ঘেরা।

পচুর রকমের খেলনা শোপিস নানা রকম রাখা আছে ঘড়ি রাখা আছে।

এ সাইকেল -এর মদ্যে কিছু আসে সাইকেল -এর মদ্যে অনেক কিছু ঝুলছে সে দাঁড়িয়ে আছে সেটি ঠিক করছে।

মাথায় গামছা আর ওপরে সাদা পেঁজা তুলোর মত আকাশ আর নীচে জল।

একটি মনোরম পরিবেশ এখানে একটা বড়ো পুকুর পুকুরের এই পাশে প্লট ।

এটি একটি অটোমোবাইল কারখানা টাইপ -এর এখানে অনেক মোটরবাইক রাখা রয়েছে।

চারপাশে ব়্যাক -এর মধ্যে প্রচুর ওষুধ রাখা আছে ঠাসিয়ে ওষুধ রাখা আছে।

এটা একটি লন্ড্রি শপ কম্পিউটার শপ নানারকম শপ -এর কম্বিনেশন এখানে আছে।

যেখানে নানারকমের ঘি ড্রাই ফ্রুট ।

এখানে দেখতে পাচ্ছি একটা কনস্ট্রাকশন এরিয়া যেখানে অনেক চিব ঢালা আছে।

সেখানে ওয়াল -এ লেখা আছে টেকনোলজি টিম ওয়ার্ক ট্রান্সপারেন্সি ।